আমরা এই ছবিতে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি এবং সেই বিল্ডিং -টির নিচে গ্রাউন্ড ফ্লোর -এ আমরা ভারতীয় স্টেট ব্যাংক এর একটি বোর্ড দেখতে পাচ্ছি।

এবং গেটটির ভিতরে এবং গেটের সংলগ্ন অঞ্চলে আমরা প্রচুর গাছ দেখতে পাচ্ছি এবং গেটের বাঁ দিকে একটি হলুদ রঙের বাড়ি দে--

এখানে আমরা একটি বাস দেখতে পাচ্ছি। বাস -এর গায়ে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন একটি নীল সাদা রঙের বাস ।